এটি একটি উম প্রয়োজনের জিনিস। মানুষ রাস্তা পারাপার এবং --

এখানে একটি প্রতীক্ষালয় দেখা যাচ্ছে। এই প্রতীক্ষালয়টি খুবই প্রয়োজনের । এটি খুবই সুন্দর একটি জায়গা।

এখানে একটি ফুলের দোকান দেখতে পাওয়া যাচ্ছে । এটি খুবই সুন্দর একটি জায়গা।

এটি যাতায়াত অল্প রাস্তার জন্য এই টোটো ব্যবহার করা খুবই সুবিধাজনক।

এখানে মানুষ উম আনন্দ করতে যায়। এরকম মনোরম দৃশ্য দেখার জন্য খুবই ভালো লাগে। এরকম থাকা দরকার।

খুব প্রয়োজনে লাগে এই রেলওয়ে স্টেশন -এর খুব প্রয়োজন।

দূর যাত্রার জন্য রেলওয়ে -র খুবই প্রয়োজন আছে।

বিল্ডিং -টি খুবই প্রয়োজনের খুবই সুন্দর এবং স্থাপিত। খুবই সুন্দর এবং সৌন্দর্য্যে ভরা ।

মানুষ সড়কের প্রয়োজন হয় যাতায়াতের জন্য।

এতো সুন্দর দৃশ্য দেখবার জন্য মানুষ নানান জায়গার থেকে আসে এসব দরকারি খুব সুন্দরী জায়গা এই জায়গাগুলোর খুব প্রয়োজন।